ভেতরের অংশের যেখানে অনেক মানুষজনের--

এই ছবিতে বিভিন্ন রঙের এবং ডিজাইনের কিছু শীতের পোশাক দেখা যাচ্ছে।

পোশাকগুলোর মধ্যে কার্ডিগান এবং সোয়েসটার রয়েচে।

একটি চেয়ার -এ সম্ভাবত মোবাইল ফোন -এ ব্যবহার করছেন।

এই ছবিটিতে একটি ভারতীয় রেলস্টেশন দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি পেট্রোল পাম্প বিশেষ করে হিন্দুস্তান পেট্রোলিয়াম --

মলটা মনে হয় কিছু আজকে ওপেনিং হয়েছে।

ঝুড়িতে কয়েকটি প্লাস্টিকের খাবার রাখা পাত্র দেখা যাচ্ছে যে--

মাইক্রোওয়েভ ব্যবহার করা যেতে পারে।

পাহাড়ি অঞ্জলের ও একটি খুব বাহি নির্মাণশৈলীর পরিচয় বহন করে।

ছবিটিতে একটি ভবনের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

যার সামনে কিছু মোটরসাইকেল পার্ক করা আছে।

আর ওই খালি জমির মধ্যে দুইজন মহিলা গাছপালাও রোপণ করছে।

ছবিটিতে একটি রাস্তা বা রাস্তার পাশে কিছু ঘরবাড়ি গাছপালা এবং একটি ট্রাক্টর দেখা যাচ্ছে।

ছবিটিতে চিকেন -এর নূরানী কাবাব দেখা যাচ্ছে।

এটি একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা সাধারণত মুরগি মাংসের কিমা বিভিন্ন মসলা এবং সব্জি দিয়ে তৈরি করা হয়।

এই ছবিটিতে দুটি মোষ রাস্তা পার হচ্ছে।

একজন সাইকেল চালক এ্যাবং একজন পথচারীকে দেখা যাচ্ছে।

কিছু মাছ মেঝেতে স্তুপ করা আছে।

এই ছবিতে একটি হাট বাজার দেখা যাচ্ছে।

দোকানে নেইলকস কানের দুল চুড়ি এবং অন্যান্য অসামান্যিক জিনিসপত্র দেখ--